আগে দিকে একটি নার্সিংহোম দেখা যাচ্ছে এবং একটি লোকও দাঁড়িয়ে রয়েছেন নার্সিংহোম -টি খুব বড় হয়েছে এবং তিনটি বাইক রয়েছে।

আগে দুইটি মাদ্রাসা দেখাচ্ছে এবং অনেকগুলি বাচ্চা এখানে পড়তে এসেছে আরবি পড়তে এসেছে এবং সেখানে একজন হুজুর শিখাচ্ছেনও এবং দেখে মনে হচ্ছে অনেক বড় মাদ্রাসা রয়েছে চারদিকে অনেক বোর্ড টর্ড এবং--

একটি ডা- ডাক্তারি চিকিৎসা রুম দেখা যাচ্ছে এবং একটি মহিলা একটি বাচ্চাকে নিয়ে চিকিৎসা রুম দেখতে যাচ্ছে এবং সেখানে অনেক গুলি ডাক্তারও রয়েছে এবং--

এবং ওখানে একটা ম্যা-ম কেও দেখা যাচ্ছে এবং চারিদিকে অনেক ঈ-দেখা- যিনি ভাষণ দিচ্ছেন সেও ওখানে দাঁড়িয়ে রয়েছেন।